পার্ল ওভারভিউ এবং ইনস্টলেশন এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব পর্লের সংক্ষিপ্ত বিবরণ এছাড়া উবুন্টু লিনাক্স এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পর্ল সংস্থাপনের উপায়
এই টিউটোরিয়ালের জন্য ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হবে
উবুন্টু লিনাক্স এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকতে হবে
স্পষ্টিকরণের জন্য আমি উবুন্টু লিনাক্স 1204 এবং উইন্ডোজ 7 ব্যবহার করব
উবুন্টু লিনাক্স সংস্থাপনের জন্য সিস্টেমে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার সংস্থাপিত থাকতে হবে
আপনার অ্যাডমীন অধিকার থাকতে হবে এছাড়া উবুন্টুতে টার্মিনাল এবং সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার সম্পর্কে জানতে হবে
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান
এখন পর্ল সম্পর্কে অল্প বলি
পর্ল হল প্রাকটিক্যাল এক্সট্রকশন এবং রিপোর্টিং ভাষার একটি সংক্ষিপ্তি
এটি একটি সাধারণ প্রোগ্রামিং ভাষা
এটি মূলত টেক্সট ম্যানিপুলেশনের জন্য বিকশিত হয়েছে
এর ব্যবহার ওয়েব ডেভেলপমেন্ট নেটওয়ার্ক প্রোগ্রামিং গুই ডেভিলপমেন্ট ইত্যাদির জন্য করা হয়েছে
এটি সরল এবং বুঝতে খুব সহজ
এতে C বা জাভা এর মত জটিল ডেটা স্ট্রাকচার নেই
প্যাটার্ন ম্যাচিং এর জন্য এটি অধিক পরিচিত
পর্ল একটি ওপেন সোর্স ভাষা
পর্ল উবুন্টু লিনাক্স 1204 অপারেটিং সিস্টেমে আগে থেকেই রয়েছে
তাই সংস্থাপন অনুসরণ করতে কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই
উবুন্টু 1204 এ পর্লের সংস্থাপিত সংস্করণ যাচাই করি
কীবোর্ডে Ctrl Alt T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন
লিখুন পার্ল স্পেস হাইফেন v Enter টিপুন
টার্মিনালে আউটপুট প্রদর্শিত হয়েছে
এটি পর্লের আধুনিক সংস্থাপিত সংস্করণ প্রদর্শন করে
এখানে এটি পর্ল 5142
উবুন্টু 1204 এ উপলব্ধ ডিফল্ট পর্ল প্যাকেজ যাচাই করি
এখন লঞ্চার বারে যান এবং দাশ হোম এ টিপুন
সার্চ বারে সিন্যাপটিক লিখুন সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজের আইকন দেখাবে
এটিতে টিপুন
অথেনটিকেশনের জন্য অ্যাডমীন পাসওয়ার্ড লিখতে হবে
অ্যাডমিন পাসওয়ার্ড লিখে অথেন্টিকেট এ টিপুন
সিনাপ্টিক প্যাকেজ ম্যানেজার প্যাকেজের তালিকা লোড করবে
ইন্টারনেট গতির উপর নির্ভর করে এটি কিছু সময় নেবে
এখন কুইক ফিল্টার এ পার্ল লিখুন
আপনি প্যাকেজের তালিকা দেখবেন
পার্ল প্যাকেজের পূর্বে দৃশ্যমান গাঢ় সবুজ রঙের চেকবাক্স বলে যে এটি ইতিমধ্যে সংস্থাপিত হয়েছে
যখনকি তারকা চিহ্ন সহ চেকবাক্স বলে যে এই প্যাকেজগুলি ও প্রয়োজন হতে পারে
এটি ডকুমেন্ট তৈরী বা স্ক্রিপ্ট ডিবাগ করতে সাহায্য করে
ভবিষ্যতে পর্ল ব্যবহারের উপর নির্ভর করে অনুপস্থিত প্যাকেজ গুলি সংস্থাপিত করুন
এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এটি সংস্থাপনের ধাপগুলি দেখি
টিউটোরিয়ালটি রেকর্ড করার সময় উইন্ডোজে সংস্করণ 5142 ছিল
এখন একটি নতুন সংস্করণ উপলব্ধ
সংস্থাপনের জন্য পর্ল সংস্করণ 5163 ব্যবহার করব
টিউটোরিয়ালে প্রদর্শিত সকল পর্ল কমান্ড নতুন সংস্করণেও ভালোমত কাজ করবে
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্রাউজার খুলুন এখন এড্রেস বারে প্রদর্শিত ইউআরএল লিখুন
আপনি সরাসরি পর্লের ডাউনলোড পৃষ্ঠায় যাবেন
সিস্টেমের প্রয়োজন মত ডাউনলোডের সংস্করণ নির্বাচন করুন
আমার ক্ষেত্রে এটি হল পর্লের 32 বিট সংস্করণ
কম্পিউটারে আপনার পছন্দমত জায়গায় পর্ল মাসি ফাইল সংরক্ষণ করুন
আমি ইতিমধ্যে এটি সংরক্ষণ করেছি
মাসি ফাইল যেখানে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে গিয়ে সেটিতে দুই বার টিপুন
প্রদর্শিত উইন্ডোতে রান এ টিপুন
সেটআপ উইন্ডোতে নেক্সট টিপুন
I অ্যাকসেপ্ট থে টার্মস আইএন থে লাইসেন্স এগ্রিমেন্ট নির্বাচন করে নেক্সট এ টিপুন
এখন কাস্টম সেটআপ উইন্ডো খোলে
এই উইন্ডো সকল পর্ল বৈশিষ্ট্য সংস্থাপনের তালিকা প্রদর্শন করে
এগুলি হল পার্ল পিপিএম এটি উইন্ডোজে মডিউল ডাউনলোড এবং সংস্থাপনে ব্যবহৃত হয়
ডকুমেন্টেশন যা মডিউলের তথ্য প্রদান করে
এবং এক্সাম্পলস এই সকল ডিফল্ট বৈশিষ্ট্য রেখে নেক্সট এ টিপুন
এনভাইরনমেন্টাল ভেরিয়েবল এবং ফাইল এক্সটেনশন সেটিং এর জন্য একটি উইন্ডো খুলবে
এই চেক বাক্স গুলি নির্বাচন করুন
নেক্সট এ টিপে ইনস্টল এ টিপুন
এটি পর্লের সংস্থাপন শুরু করবে
ইন্টারনেট গতির উপর নির্ভর করে কিছু সময় নেবে
এটি হয়ে গেলে ডিসপ্লে থে রিলিজ নোটস চেকবাক্স অনির্বাচিত করে ফিনিশ এ টিপুন
000623 000622 এটি উইন্ডোসে পর্লের সংস্থাপন সমাপ্ত করে
এখন সংস্থাপন যাচাই করি
স্টার্ট মেনুতে যান এবং কমান্ড প্রম্পট খুলতে সিএমডি লিখুন
কমান্ড প্রম্পটে লিখুন পার্ল স্পেস হাইফেন v Enter টিপুন
আপনি পর্লের সংস্থাপিত সংস্করণ দেখবেন
এটি সংস্করণ প্রদর্শন না করলে উপরোক্ত সংস্থাপনের ধাপগুলি পুনরায় করুন
এখন একটি সহজ হ্যালো পর্ল প্রোগ্রাম এক্সিকিউট করি
এই ফাইলটি প্লেয়ারের নীচের কোড ফাইল লিঙ্কে এই টিউটোরিয়ালের সাথে প্রদান করা হয়েছে
এটি ডাউনলোড করে ব্যবহার করুন
আমি ফাইলটি usersAmol ডিরেক্টরিতে সংরক্ষণ করেছি
সেখানে যাই
লিখুন পার্ল স্পেস sampleprogramপিএল Enter টিপুন
কমান্ড প্রম্পটে হেলো পার্ল প্রিন্ট হবে
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি পর্লের সংক্ষিপ্ত বিবরণ
উবুন্টু লিনাক্স 1204 এবং উইন্ডোজ 7 এর জন্য পর্ল সংস্থাপনের নির্দেশাবলী
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইফেন ইন্ট্রো আশা করি টিউটোরিয়াল লাভদায়ক হয়েছে
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ